ইন্সিটিউট অফ জেনেটিক ইঙ্গিনিয়ারিং এই গেট - টির ভিতরে একটা বাড়িও রয়েছে এবং গেট টির পাশে একটি পোস্টার - ও রয়েছে ।

এই ছবিটিতে আমরা একটি স্কুল দেখতে পাচ্ছি। যেই স্কুল -এর ছাত্রীরা চট পেতে ব্যাম করছে।

এই ছবিতে আমরা একটি ভবন দেখতে পাচ্ছি। যে ভবনটির নাম হল শ্রী প্লেস এবং সেটিকে অনেক বেলুন --

আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি রাস্তা রয়েছে এবং তার পাশে কয়েকধরণের দোকান রয়েছে এবং সেখানে বৃষ্টি হচ্ছে বলে মনে হচ--

উপরে দাঁড়িয়ে রয়েছে একসাথে এবং তার পিছনের দেওয়ালে সাদা সবুজ গেরুয়া রঙের--

অনেক উঁচু উঁচু বড়ো বড়ো বিল্ডিং রয়েছে এবং সেই মাঠের পাশেই দুটো লাইট পোস্ট ও রয়েছে।

বাড়ি এবং বিল্ডিং । এবং সামনে কয়েকটি গর্ত খোঁড়া রয়েছে বাড়ি বানানোর জন্য। যেখানে একটি লোক ও দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি রোড দেখতে পাচ্ছি যে রোড -এ অনেক গাড়ি যাচ্ছে এবং সেই রোড -এর পাশেই একটি বিল্ডিং রয়েছে ।

এবং অন্যদিকের রাস্তার পাশে একটি বড়ো দোকানও আমরা দেখতে পা--

রাস্তার ওপিঠেও আমরা দুটো টোটো থাকতে দেখতে পাচ্ছি এবং তার পাশে অনেকগুলি দোকানও রয়েছে।